গাড়ির উল্টা সাইটে আরো তিনটা গাড়ি দুইটা গাড়ি একটা গাড়ি যাওয়ার দুইটা গাড়ি আওয়ার।

এখানেও সাটটা এ_সি রাখা আছে।

একটা মেয়ে একটা সেলে সুইমিং পুলের সাইডে সুইমিং পুলের সাইডের দিকে জল উঠে।

রেটিনা স্মার্ট স্মার্ট কোন দুকানের নাম।

হলদি সাইনো ওষুধ দিয়া পোকা মারে।

একবারে কালারিং কাগও-কাপড়ও দেওয়া আসে বাঁশের মধ্যে লাগানি ।

এটা একটা ব্যায়াম ব্যায়াম করার জায়গা।

বান্ডিল বান্ডিল তার প্যাকিং করাই আসে ।